আর এই বাড়িগুলো তৈরী হতে কিন্তু ভালো টাইম লাগে। আর এখানে যে কারিগররা কাজ করে তাদের হাতের প্রচুর উম ধৈয--

এটা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হারমোনিয়াম । আগেকার দিনে সব্বার ঘরে ঘরে হারমোনিয়াম থাকতো । যারা গান শেখে ছোট থেকে তাদের হারমোনিয়াম -এর প্রয়োজন হয়ে থাকে। সা রে গা মা পা ধা নি সা।

এখানে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক পাখি অনেক হাঁস দেখতে পাচ্ছি। এগুলো আমরা বেশিরভাগ দেখতে পাই এগুলো চিড়িয়াখানায় দেখতে পেয়ে থাকি বা পুকুরের আশেপাশে হাঁস ঘোরাঘুরি করে থাকে।

এখানে যেটা দেখতে পাচ্ছি এটা বর্ষাকালের রাস্তায় দেখুন পুরো জল ফল জমে একাকার হয়ে গেছে। তার মধ্যে আমম অটো বাইক গাড়ি ঘোড়া সব যাতায়াত করছে। আর রাস্তায় প্রচুর বড়ো বড়ো খাড্ডা হয়ে গেছে রাস্তাটা মেইনটেনেন্স করা হয় নি বলে।

যেটা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে বহু উমম পুরোনো মন্দির। এই যে উম মন্দিরের খাম্বাগুলো দেখতে পাচ্ছি। এগুলো কত মোটা আর এইগুলো এখানকার নয় এইগুলো বহু বহু পুরোনোকালের এরকম কলকাতায় অনেকগুলো আছে।

এখানে পুরোনো শাল বা উম এবং সবকিছু এখানে রিপেয়ার করা হয়। বালিশ রঙ রিপু সবকিছু এখানে করা হয়ে থাকে। পাশে আছে আমূল দুধের দোকান । অনেকটা মুদিখানাও দোকান আছে।

আ আর এই যে দরজাটা এতো মোটা এখানকার দিনের এইসব দরজা আর নেই।

আর ছেলে-মেয়েদের প্রত্যেকটাকে প্রত্যেকজনকে ক্যারাটে শেখানো খুবই প্রয়োজনীয়।

কলকাতায় রাস্তায় এরকম সবসময় জ্যাম হয়ে থাকে। সারা কলকাতায় এতো যানজট হয় এতো বহু গাড়ি বহু মানুষ মানে এতো বেশি এখানে সব কিছু যানজটটা তার জন্য সবসময় যানজট এখানে লেগেই থাকে আমাদের কলকাতায় সবসময়।

দেখতে পাচ্ছি এটা হচ্ছে সিন্ডিকেট ব্যাঙ্ক ক্যানাডা । যেটা সিন্ডিকেট ব্যাঙ্ক আর কানাডা ব্যাঙ্ক এখন আমাদের কলকাতায় অতও নেই। বাট আ অন্যান্য জায়গায় এখনো ক্যানাডা ব্যাঙ্ক থেকে গেছে। আমরা কলকাতায় অত আর জায়গায় ক্যানাডা ব্যাঙ্ক -এর ব্রাঞ্চ ফ্রাঞ্চ নেই।

এটা যেটা আমরা দেখতে পাচ্ছি আ এটা হচ্ছে একটা পুরোনো দিনের আ অ ঠাকুরের মানে কি বলবো একটা মন্দির। যেটা দেখা যাচ্ছে দেখে বোঝা যাচ্ছে এটা প্রচুর পুরোনো দিনের। এই মন্দিরগুলো আমাদের কলকাতায় বহু বহু জায়গায় আছে। এরকম অনেক মন্দির অনেক জায়গাতেই আছে। বাট কোলকাতাতে এরকম অনেক পুরোনো পুরোনো মন্দির দেখতে পাই। যেগুলো দেখতে খুবই ভালো লাগে। মন্দিরগুলো--

দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের কফি হাউস . কলকাতা কফি হাউস -এ ওঠার সিঁড়ি যেটা আমরা দেখতে পাচ্ছি। আমার যেটা মনে আছে।